এই সবজিগুলোর মধ্য কিছু বস্তায় লাল লঙ্কা সবুজ লঙ্কা ফুলকপি বিক্রি হতে দেখা যাচ্ছে।

এই ছবিটার মধ্যে একটা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে যেই রাস্তাটার উপর-- দিয়ে সুন্দরভাবে দুইপাশ দিয়ে সাজানো হয়েছে আর রাস্তার ঠিক শেষ মাথায় একটা বড় মূর্তি--

এই ছবিটা একটা বড় ব্রিজের ছবি যেই ব্রিজটার দুই পাশে সুন্দর রেলিং তৈরী করা আছে।

এই ছবিটা-আ একটা রাস্তার দৃশ্য। যেই রাস্তার একপাশে একটা রেলিং রয়েছে-এ-এ ।

এই ছবিটা একটা পাহাড়ের দৃশ্য যেই পাহাড়টা দেখতে খুবই সুন্দর-পাহাড়টা এখানে- হলুদ রং দেখা--